একজন দাড়িয়ে ছদের ওপর রয়েছে। অনেক সুন্দর তাই বাড়িটি তৈরী করছে ।

মমতা দির ছবিও টি.ভি. -তে রয়েছে | আঁকা বাড়িটি অনেক সুন্দর সাদা সবুজ সাদা বুলু কালার করা রয়েছে | ধারপাসে লোকজন ঘোড়া ফেরা করছে অনেক ভালো দেখতে ।

এটি একটি হাট বাজার | অনেক লোকজন এখানে আসে খাবারদাবার কিনেছে শাকসবজি কিনেছে অনেক ভালো তাই লাগছে ।

দূরে একটি বড়ো বান বা সমুদ্র বা ডেম বা কোনো হয়তো কোনো কিছু বটে দমে বড় দেখা যাচ্ছে।